এই তো ভালো আছি। আর বলোনা একটু আরকি চাপের মধ্যে ছিলাম যেহেতু কয়েকদিন পরে আমি একটা ভাবছি গাড়ি নেবো। তাইজন্য আরকি আহ অফিসের কাজ করতে আরকি ব্যস্ত ছিলাম। আর over time ও করতে এসে যেহেতু গাড়িটা একটু দামি নেবো, তাই জন্য over time করছি একটু। টাকাটা যদি একটু বেশি income হয় তাহলে মানে আমারই সুবিধা হবে। তাই জন্য আরকি একটু ব্যস্ত ছিলাম বলো, তারপর তুমি কেমন আছো বলো? আরে বাহ্ তুমি গাড়ি কিনছো? বা বাহ্ খুব ভালো খবর দিলে তো, তাহলে মিষ্টি টা খাইও কিন্তু গাড়িটা কেনার পর অবশ্যই মনে করে কিন্তু ভুলে যেও না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেটা ভুললে হবে। অবশ্যই মিষ্টি খাওয়াবো। তোমরা একদিন আসবে সেটা আমি একদিন একটা party দিয়ে দেবো ছোট করে। কোনো অসুবিধা নেই সে দিক থেকে। হ্যাঁ তার থেকে ভালো তোমাদের ওইদিকে চলে যাওয়া হবে, আর তাহলে কি হবে? তোমার ঐদিক থেকে party টাও পেয়ে যাবো। আর তোমাদের সবার সঙ্গে দেখা হয়ে যাবে। একদম একদম মানে একেবারে তোমার দুটোই কাজ হয়ে যাবে। দেখাও হয়ে যাবে and এসে তোমার একটা party মানে অনেকদিন ধরে হয়তো time spend করতে পারি না আমরা বা time একসঙ্গে কাটাতে পারি না। তো দেখ সাক্ষাৎ হয়ে যাবে গল্প টল্প হবে একটু আরকি। তখনই কিন্তু আবার চলে যাবে অসুবিধা নেই। আচ্ছা ঠিকআছে কোনো ব্যাপার না। দিয়ে তোমার বাড়ির সবাই ভালো আছেন তো? কাকিমা কাকু? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়ির সবাই সব সুস্থ আছে ভালো আছে। আর হ্যাঁ আমি হয়তো ভুলেই গেছিলাম যে, তোমার বাড়ির সবাই কেমন আছে জিজ্ঞেস করতে? যাইহোক কাকু কাকিমা ভালো আছে তো বাড়িতে সবাই? হ্যাঁ হ্যাঁ সবাই ভালো আছে। আরে তোমাকে আমার একটা ফোন করার একটা বিশেষ কারণ আছে জানতো?

বা আমার কাছে সেরকম নেই। কিন্তু আমি অনেকদিন থেকে মানে অনেক বছর থেকে আরকি টাকা জোগাড় করে করে ভেবেছিলাম যে, ওকে একটা gift করবো। তো সেরকম অত বাইকের বলো বা স্কুটি বলো সেরকম তো আমার idea নেই। তাই জন্যই আরকি তোমাকে আমি ফোন করা। কারণ তুমি তো ধরো আমার খুব ভালো একটা কাছের বন্ধু। আর তুমি আমার সমস্ত রকমের problem গুলো সমস্ত কিছু বোঝো। তো তুমি একটু suggest করো না? যে কি বাইক কিনে দিলে ওর ভালো হয়? হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলবো অবশ্যই। আর আমি যেটা বলছিলাম, তুমি কি ওটা birthday তে দেবে gift হিসেবে দেবে? হ্যাঁ birthday তে gift হিসেবে দিলেও হবে। কিন্তু ওর birthday দেখো অনেক দেরি আছে, বুঝলেতো? তো আমি ভাবছি যে তার আগেই ওকে একটা gift করে দিই। তারপর না হয় birthday র সময় কি হবে যে ধরো আমি যদি কিছু পাই সেরকম তাহলে ওকে ছোট খাটো কিছু একটা দেব। কিন্তু বাইকটা তো ধরো ওর এমনি একটা মানে চায়না চাওয়ার ইচ্ছা ছিল। তো আমি ভাবছি ওটা একটা এমনি এমনি ওকে দেব। হম হম খুব ভালো হবে কোনো ব্যাপার না। আর আরেকটা কথা জিজ্ঞাসা করছি তোমাকে, আহ change কি মানে কি রকম দামের মধ্যে তুমি মানে নিতে পারবে আরকি? সেটা একবার বলে দাও, তাহলে আমি বলে দিচ্ছি মানে কোনটা ওই দামের মধ্যে নিলে ভালো হবে। mileage mileage টাও ভালো দেয়। দেখো আমিতো সেরকম অত কিছু বুঝাইনা ব্যাপারটা হচ্ছে টাকা পয়সার সেরকম যদি অসুবিধা হয় আমি দিতে পারবো না তাহলে না হয় আমি না হয় finance এ করে নেবো। কিছু মাসে মাসে যেরকম হোক টাকা যত লাগবে আমি না হয় দিয়ে দেবো। কিন্তু যাতে আমি একটু ভালো কিছু পাই সেরকম একটা আমাকে ব্যবস্থা করিয়ে দাও। সেইজন্যেই তো তোমাকে ফোনটা করা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে দেখো এখনকার এখনকার দিনে যদি বলো মানে আহ টাকাটাও খুব মানে বেশি লাগবে না, and গাড়ির তেল টাও খুব বেশি খাবে না। এইরকম গাড়ির মধ্যে কি নিতে চাও?

দেখো তোমাদের আজকালের ছেলেদের তো কেমন কি পছন্দ আমি তো ঠিক বলতে পারবো না? এবার ধরো তাকে আমি যদি একটা বাইক gift করবো এই যে ধরো normal যদি আমি যে normal বাইকগুলো হয় সেরকম gift করলে হয়তো ওর পছন্দ হবে না যত সম্ভব। তো একটু যদি ভালো তোমার যেমন আজকালের হয়না? বাইকের পেছনে seat গুলো ওঠা ওঠা দেখতে খুব সুন্দর লাগে। একটু মানে চওরার মধ্যে হয় খুব সুন্দর আরকি।

আর একটাতে দেখো তেলটা কিন্তু খুব কমই খাবে। আর একটাতে তেল কিন্তু বেশি খাবে। তাইজন্য এবার তোমাকে decide করতে হবে তোমাকে কোনটা নেবে দুটোর মধ্যে। আমি নামগুলো অবশ্যই বলে দেব। এরপরে কিন্তু পালসার হচ্ছে একটার নাম। আরেকটার নাম হচ্ছে রয়েল ইনফিনিটিভ বা বুলেট যাকে আমরা বাংলা ভাষায় বলি। তো এইবার তুমি যদি কোনটা দুটোর মধ্যে কোনটা afford করতে পারবে? সেটা তোমার উপরে depend করছে কিন্তু দামটা টার যদি কথা বলি, আহ পালসারটার দাম যদি কথা বলি, তো ওটা average দাম পড়বে তোমার এক লক্ষ্য আশি হাজার টাকা দাম। এবার তুমি down payment করতে পারো, EMI নিতে পারো, কোনো problem নেই। আর বুলেটটার যদি কথা বলি, দেখো সেটা যদি তুমি down payment করো, তাহলে তিন লক্ষ্য টাকা লাগবে total. মানে দাম হচ্ছে দু লক্ষ্য ষাট ষাট হাজার আর যদি তুমি মানে cash এ নাও তাহলে দু লক্ষ্য ষাট হাজারের মধ্যে পরে যাবে। আর যদি ভাবো EMI এ নেবো, কিন্তু তিন লক্ষ্য তোমার পরে যাবে। এবার তুমি ভাবো বা চিন্তা করো কোনটা ভালো হবে দেখো তোমার নিয়ে নির্ণয় করছে। না, ব্যাপারটা হচ্ছে যে, আমি ওকে বলেছিলাম যে, তোকে যেটাই দেবো না কেন ভালো দেবো দামই হোক যে বা কম দামেই হোক সেটা কোনো matter করে না। but আমার যাতে ভালো জিনিসটা হয় আর আমার ভায়ের যাতে খুব পছন্দ হয় গাড়িটা সেরকম ধরণের। ধরো এখনকার দিনে তো মানে বুঝছোই যে মানে modeling টা একটু বেশি লোকের করছে। মানে লোক কে দেখাতে চাইছে এই যে, হ্যাঁ ভাই আমার কাছে এরকম আছে এরকম আছে। মানে ওরও কি আসলে ওর বন্ধু বান্ধব মানে বন্ধুবান্ধবরা যারা আছে তারাই কি মানে খুব সুন্দর সুন্দর দামি দামি আরকি বাইক চালায় তো? এবার ওরও একটু ইচ্ছে হয় মনের মধ্যে যে, না আমারও যদি এরকম থাকতো একটা আমিও তাহলে এরকম মানে ঘুরতে পেতাম। তারপর ধরো এখন তো ছেলেদের photo shoot বলো সমস্ত কিছু বাইকের মধ্যে। তো এই জন্যেই আরকি বলছিলো যে দিদি যা দিবি আমাকে একটা বাইক দিস না কেন একটু ভালো দেখে দিস। যাতে আমি মানে সব্বার থেকে দেখিয়ে বলতে পারবো যে হ্যাঁ আমার দিদি আমাকে এরকম একটা বেশ ভালো। তো কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমিতো সেরকম অত দিতে পারবো না। দিলে ওইটা আমার বাবার নাম করেই আমি দেবো। তো যাইহোক তো আমি সেরকমই যাতে একটু ভালো হোক। টাকা পয়সা যত যা লাগছে লাগুক তিন লাখ টাকা লাগছে যা লাগবে কোনো অসুবিধা নেই আমি দিতে রাজি আছি। কিন্তু তুমি কি জা জানো তো যে হ্যাঁ ওই বাইকটা ভালো? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো। তুমি টাকা পয়সার যদি কোনো problem না হয়ে থাকে তা আমি বলবো দেখো আমি যে budget টা বাইকটার একটা নাম করলাম, সেটা এখন কিন্তু trend এ চলছে। যদি বলা হয় প্রত্যেকটা ছেলেমেয়ের কাছে না কিন্তু অনেক ছেলের কাছে মানে এটা কিন্তু তার dream এ dream বাইক হয়ে থাকে। এই বাইকটা আরকি সবাই পছন্দ করে। মেয়েরাও পছন্দ করে আর ছেলেরাও এই বাইকটা অনেকই পছন্দ মানে পছন্দ করে। আর যদি বলা হয় তাহলে mileage এর ব্যাপারে কিংবা আহ সে কতটা load নিতে পারবে কিংবা তার stylish look এর যদি কথা বলি, তা দেখো সেটা কিন্তু মানে অনেক রকমের আছে। যে CC র কথা যদি বলা হয়, দুশো CC র আছে। আড়াইশো CC র আছে, সাড়েতিনশো CC র আছে, পাঁচশো CC র আছে। তো সবথেকে যদি medium এর মধ্যে নাও তো সাড়ে তিনশো CC র টা নেবে। এটা classic এর মধ্যে যেহেতু। and তারপরে যদি বলি আমি উহ দেখো এই বাইকটা Minimum এখনকার দিনে মানে প্রত্যেক ninety percent ছেলের মধ্যে, seventy percent ছেলেরা এই বাইকটাই পছন্দ করে। but ওদের dream বাইক হয়ে থাকে এটা যে মানে আমারও হয়ে মানে dream বাইক যদি বলতে পারো তাহলে আমিও কিন্তু আহ আমিও কিছু মানে কয়েক দিন পরেই ভাবছি এটা নেবো আরকি। এবার আমার মনে হয় সবথেকে এটাই better হবে তোমার ভাইয়ের জন্য নেওয়া। আচ্ছা ঠিক আছে। তাহলে এক কাজ করি না কেন তুমি কি মানে আমাদের এদিকে আসতে পারবে? বাইক মানে বাইকের ব্যাপারটা ই করে। কেন ধরো তোমাদের ঐদিকে তো জানি শুনেছি নাকি যে, খুব ভালো ভালো গাড়ির দোকান আছে বাইকের বলো বাইক showroom বলো, scooter showroom বলো সমস্ত রকমের। কিন্তু ব্যাপারটা হচ্ছে এইবার ধরো টাকা পয়সা যে যখন ব্যাপারটা হবে, finance এর ক্ষেত্রে কথাটা বলছি। এবার টাকা পয়সাটা তো যেতে দিতে যেতে তো অতদূর তো আমার possible হবে না। মানছি সবকিছু এখন online এ payment কিন্তু তাও ধরো কোনোকিছু দরকার হলো বা servicing এর ক্ষেত্রেই বলি। তো যেতে আসতে খুব মানে একটা সময় চলে যাবে। তো তুমি কি আমাদের এখানকার কিছু চেনো ভালো জায়গা কোনো? হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলেছো। দেখো আমাদের এখানে মানে আসার যেহেতু তোমার problem হবে, গাড়িরই যদি কোনো problem হয় বা সমস্যা হয় তখন ওই একটা জিনিস হয়তো খারাপ হয়ে গেলো তো তখন আবার এখানে আবার অতদূর আসা journey করে এটাও একটা বড় ব্যাপার। তাই জন্য আমারও মনে হয় এইখানে না নিয়ে, তোমাদের ওখানে দেখো আমি একটা address তোমাকে বলে দিচ্ছি, সেখানে তুমি কিন্তু নিয়ে নিতে পারো বাইক টা। সেটা তুমি দুর্গাপুর বলে একটা জায়গা আছে সেখানে কিন্তু সিউড়ি বলে একটা জায়গা আছে দুটো জায়গার মধ্যে একটা জায়গায় তুমি কিন্তু নিয়ে নিতে পারো। তোমাদের বাড়ি থেকে বেশি দূর পড়বে না। minimum যদি পরে চল্লিশ কিলোমিটারের মধ্যে হয়ে যাবে। কিন্তু দেখো এই দুই জায়গার মধ্যে নিলে কিন্তু সুবিধা হবে। তোমার ভাইয়ের ক্ষেত্রে Problem হয়। কিংবা servicing এর ক্ষেত্রে যদি servicing করতে যায় কিন্তু মানে বেশি দূরে যেতে হবে না। বুঝতে পারলে তো? হ্যাঁ আমি বুঝেছি মসস্ত কিছু বুঝেছি। তুমি যা বলতে চেয়েছো আমি সবটাই বুঝলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো, paper works থাকে। কি কি paper works করতে হয়? কি কি paper works করতে নেই? সেইসব কিন্তু আমার একদমই জানা নেই ঠিকাছে? তারপর তো ধরো, তোমার গাড়ির ওই যে name number plate এর উপর কি কি সব করতে হবে? কি কি করতে হবে না? সেইগুলো তারপর এই সব তোমার গাড়ি চালানোর জন্য licence ফাইসেন্স এর এইসব কি কেমন কি করে করতে হবে? কি করতে হবে না? তারপর তোমার ধরো, এই servicing এর ক্ষেত্রে finance এর যেরকম যা করতে হয় গাড়ির insurance বলো এইসব যে করতে হবে, কি কি করতে হবে না করতে হবে? এগুলোতো ধরো কি? আমাকেই মানে নিজে থেকে কিছু করতে হবে না? ঐখানে যেখানে গাড়ির showroom সেখান থেকেই আমাকে সবকিছু ব্যবস্থা করে দেবে? নানা দেখো তোমাকে আমি বলে দিই কিভাবে কি ওই processing হিসাবে process হিসাবে কিভাবে হয় ওগুলো? গাড়ি যদি তুমি ভাবো EMI এর মধ্যে নেবো তাহলে তুমি insurance করে নেবে। সেটা যত বছরের EMI করবে, আহ হয়তো তুমি তিন বছরের EMI করলে, তিন বছরের কিন্তু তুমি insurance করে নেবে। তাহলে কি? যদিও বা আমি বলছি ভগবান না করে কিছু হোক। তা আমি যদি বলছি যদি কিছু হয়ে গেলো problem মানে future এ আরকি তিন বছরের মধ্যে আরকি। তো কিন্তু তুমি গাড়ি যত তাকে মানে তুলেছিলে আরকি তিন লক্ষ্য টাকায় চার লক্ষ্য টাকায় তুমি যত টাকায় নাও না কেন? পুরো টাকাটা তুমি কিন্তু return পাবে insurance করলে। ওখানেই কিন্তু করে দেবে ওটা সেটা তোমাকে কিছু করতে হবে না। just তুমি ওখানে বলবে, আমি down payment করবো। তুমি যতটা দিতে পারবে আরকি পঞ্চাশ হাজার হোক চল্লিশ হাজার ত্রিশ হাজার এত টাকা down payment দেব আমি। and Insurance টাও আমি করে নেবো। তাহলে insurance টাও ওরা করে দেবে কত বছরের করবে সেটাও করে নেবে। মানে তোমাকে insurance করছে কোনো টাকা লাগবে না। বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? আচ্ছা, ঠিক আছে সে না হয় বুঝলাম। তো এবার আমাকে বলো যে, এখনকার দিনে মানে কোন scooter তোমার কি জানা আছে? কোন scooter বেশ ভালো model এর মধ্যে পাওয়া যাবে? আমি ভাবছিলাম যে, মানে নিজের জন্যে একটা নেবো পরে। তো এখন তো নেবো না পরে নেবো। কিন্তু ভাইয়ের জন্য এখন যখন বাইকটা নিচ্ছি, তাহলে বাইকটা নিয়ে নিই। কিন্তু এখন থেকে জেনে রাখাটা ভালো তাহলে কেমন কি দামে পরবে? বা কেমন কি মানে installment এ দিয়ে কত কি করতে হয়? তাহলে আমি সেরকম না হয় আলাদা সেটার জন্য টাকা জোগাড় করবো। হ্যাঁ দেখো এই scooter র কথা যদি বলি, scooter কিন্তু অত টাকার মধ্যে পরবে না, ঠিকাছে? scooter minimum তোমার এ মানে যদি সবথেকে ভালো model এর মধ্যে নিতে চাও, তাহলে দেড় লক্ষ্য তারার মধ্যে হয়ে যাবে।

ঠিকাছে? তুমি যেটা পছন্দ হবে সেটা নিতে পারো। কিন্তু কোনো ব্যাপার নয়। কিন্তু নিলে এক লক্ষ্য কুড়ি হাজার টাকা বালাই নিও হোন্ডা company র আরকি। সবথেকে ভালো সেটাতে mileage তেল servicing যদি বলো, তেল servicing minimum ষাট দেবে। মানে এক লিটার তেলে ষাট কিলোমিটার তোমার চলবে scooter টা। মানে এক লিটার তেল ভরবে ষাট লিটার চলবে আরকি। তো ওটাই নিও mileage টা সবকিছু ভালো দিবে। যদি নাও তো আমি বলবো ওটাই নিও। আর যদি একটু কোনো problem হয় তাহলে আমিতো আছি অবশ্য।

Question করবে আমি তাকে জিজ্ঞাসা করে আমি জেনে নিয়ে তারপরে তোমাকে জানিয়ে দেবো। হ্যাঁ তো ধরো এইবার আমার কাছে তো licence ফাইসেন্স কিচ্ছু নেই। আমিতো তাহলে কি করবো? আমাকে তো licence টা বানাতে হবে তার জন্য তো কি করতে হবে? licence বানাতে গেলে? তোমার কি জানা আছে সেটা? হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। দেখো licence এর কথা যদি বলি, তো licence করতে গেলে প্রথমত তোমাকে driving টা শিখতে হবে বা চালানো টা শিখতে হবে। তুমি চালানো টা না শিখতে যাও

তুমি যখন licence টা করতে যাবে ওখানে কিন্তু তোমাকে training নিতে হবে। একটা বাইক দেবে বা scooter দেবে। যদি ছেলেরা হয় তাহলে বাইক দিবে মেয়েরা হলে তাকে scooter দেবে এবং একটা ছোট রাস্তার মধ্যে তোমাকে চালাতে দেবে। বলবে এই চা রাস্তাটা চালিয়ে পার করে দেখাও। তুমি যদি ওই রাস্তা চালিয়ে পার করে দেখতে পারো তো তুমি কিন্তু pass. তোমার তাহলে licence হয়ে যাবে। যদি না পারো তুমি তাহলে fail. তাহলে তখন তোমাকেও বলবে যে তু তুই training করে আয় কিংবা তুমি training করে আসো আরও তোমার training এর দরকার। বা চালা বাইক চালিয়ে এস আরো অনেকখানি বা শিখে আসো আরকি তারপরে তুমি আসবে এইখানে। তাই জন্য Must হচ্ছে প্রথমত শেখা। তারপরে কিন্তু licence করতে যাবে। আর না শিখলে তো এখনকার দিনে বুঝতেই পারছো road এ যদি ওঠো আরকি। যদি পুলিশে গাড়িটা ধরে নেয়, তখন কিন্তু সে ছাড়বে না থানায় নিয়ে চলে যাবে একদম। যেহেতু তোমার licence নেই RC নেই। licence নাহলে কিন্তু RC টা হবে না, বুঝতে পারছো তো? হ্যাঁ তো এবার গাড়ি চালানো শিখতে গেলে কোথায় শিখাবে ওরা? এখানে যে মানে তোমার যেখানে সেই driving শেখায় সেখান থেকে শিখতে হয় driving school থেকে? নাকি যেখানে licence বানাবো বা কিছু আমরা সেখান থেকেই driving এর ব্যাপারটা তারা জানিয়ে দেবে?

এক আহ বর্ধমান বলে একটা জায়গা আছে আরকি। ওখানে কিন্তু গাড়ি চালা শেখায় আরকি। সপ্তাহে minimum পাঁচদিন শেখায় fees টা আমি ঠিক মোটামুটি বলতে পারছি না। জেনে তোমাকে বলে দেব আরকি। কিন্তু একমাস তোমাকে চা মানে শিখিয়ে একমাসের মধ্যে তুমি পুরোটা শিখিয়ে নেবে। তুমি শুধু না জানো তাও তোমাকে পুরোটা complete শিখিয়ে দেবে। তুমি শিখতে পারো ওখান থেকে সবথেকে আমার মনে হয় better হবে ওখানে শিখলে। আহ হ্যাঁ সেটা না হয় আমি দেখছি আমি কথা বলি বাড়িতে, কি বলছে তারপর? কারণ হচ্ছে আমিতো সাইকেল পর্যন্ত চালাতে জানি না জানতো এরকম অবস্থা। মানে একটা খুব ইচ্ছে আরকি যে দেখি তো সমস্ত ছেলেমেয়েরা বলো বা যেই হোকনা কেন বয়স্ক মানে পুরুষ মানুষরা বা মহিলারা যে ওই scooter ভাবে যেভাবে চালিয়ে যায় বা বাইক চালায় এখন তো আর মেয়েরাও কোনোদিকে নয় মেয়েরাও সবদিক থেকে কম কোনকিছুতে কম না। সবই বাইক চালানো scooter চালানো তারপর ধরো মাঝে মধ্যে যারা চাষ টাস করে তাদের দিকে যে ট্রাক্টর গুলো সেগুলো চালায় আরকি। দেখে খুব ভালো লাগে যে যাচ্ছে তারাতো কিছু একটা করতে পারছে চালাতে পারছে কি সুন্দর দেখে মনে হবে যে না যাক তারা নিজের বাড়িরও লোকজনকে সাহায্য করতে পারছে এই করতে পারছে। তো ওইটাই আরকি আমারও একদিন মানে খুব ইচ্ছে হয় যে যে আমি একটু সাইকেলটা চালাতে পারতাম বা কিছু একটা চালাতাম। বাইক ফাইক চালাতে পারলে তাহলে বলতে পারবো যে, হ্যাঁ আমিও জানি আরকি। তাহলে হ্যাঁ ঠিকই বলেছো but সেটা কোনো মাইনে রাখে না যে তুমি বাইক চালাতে জানো কিংবা জানো নি। দেখো আমি তোমাকে একটা কথা বলে দিই, তো তুমি হয়তো সাইকেল চালা টা যানা মানে চালাতে জানো না আরকি বা শেখোনি আরকি বা কোনোদিন হয়তো ইচ্ছা করে মানে শেখোনি। এখন হয়তো তোমার ইচ্ছা হচ্ছে তাই জন্য বলছে যে, শিখিনি কেন? ভুল করেছি। কিন্তু আহ এবার এটা নিয়ে কোনো সমস্যা নেই যেহেতু তুমি শেখো না শেখো সেটা নিয়ে কোনো বড় ব্যাপার নয়। কিন্তু তুমি যেহেতু যদি আরকি তুমি ইচ্ছে করো বা শিখতে চেষ্টা করো আরকি তাহলে কিন্তু ওখানে গিয়ে তুমি direct বাইকটা যদি চালা শিখে যাও না? সাইকেল তোমার চালাতে তখন কিছু মনেই হবে না। যেহেতু বাইকটা হচ্ছে সবথেকে বড় জিনিস। বাইকটা যদি চালাতে শিখে নাও না? সাইকেল কোনো ব্যাপারই নয় তারপরে, বুঝতে পারছো তো? ওহ তাহলে তুমি কি বলতে চাইছো? আমি মানে সাইকেল যদি না চালাতেও পার, না চালানো শিখতে পারলেও আমি যদি বাইকটা চালানো খুব ভালো ভাবে শিখে যাই তো আমাকে কেউ ভালো ভাবে বাইক চালানো টা শিখিয়ে দেয় তাহলে কি আমি সাইকেল টা কি এরকম করেই চালাতে পারবো? না আমাকে আবার আলাদা করে সেটাও শিখতে হবে? একদম একদম দেখো ওটা আর সাইকেলের মধ্যে difference হলো এইটুকুই যে, হয়তো তুমি সাইকেলে কি করবে? সাইকেলে হয়তো তুমি প্যাটেল টা করে যাবে but কি? ওটাতে তুমি accelerate দাবিয়ে দেবে কিন্তু scooter চলবে। কিন্তু তুমি যদি বাইকটা শিখে যাও আমিও বলবো তার কারণ বাইক আর সাইকেলের মধ্যে দেখো তুমি রাস্তায় ভিড়ের মধ্যে যদি তুমি বাইকটা সাইকেলের থেকে কিন্তু একটু বড় আছে ওইটা যদি pass করে নিতে পারো বা মানুষকে ধাক্কা না মেরে side দিয়ে যদি চলে যাও শিখে নিতে পারো। তো আমি বলবো সাইকেল চালা তাহলে কোনো fact ই না। আরে কি হয়েছিল জানতো আমার না খুব একবার ঝোঁক উঠেছিল যে না আমি সাইকেল চালানো টা শিখবোই শিখবো। তো কি হয়? আমি নিজের এক বান্ধবী কে নিয়ে যাই মাঠে সাইকেল চালাতে শিখতে। তো বেশ দিব্বি সুন্দর আমি দু তিন দিনে

Practice করেছিলাম যে না খুব সুন্দর হাতটা আমার বসে গেছিলো। নিয়ে আমি বলেছিলাম আমার বান্ধবীটা কে যে তুই ছাড়বি না সাইকেলটা পেছন থেকে। কিন্তু আমি তো জানি না বুঝতে পারিনি যে ও পেছন থেকে সাইকেল টা ছেড়ে দিয়েছে। এবার আমি ভুল করে পেছনের দিকে তাকিয়ে ফেলেছি দেখছি যে, ও ও নেই ও সাইকেল টা ছেড়ে দিয়েছে। নিয়ে কি হয়েছে? আমি ওই আতঙ্ক তে ভয় ভয় কি হয়? আমি একটা গর্তের মধ্যে পরে গেছিলাম। তো আমার সেটা নিয়েই আরকি মানে তখন থেকে আতঙ্ক ধরে নিয়েছে যে, আমি পরে যাবো। শিখতে পারবো না এটা নিয়ে মানে ঐটা নিয়েই আরকি একটু এখনো যে ভয়তে থাকি। ও বাবা যাইহোক নিয়ে পরে গিয়ে তো কিছু হয়তো আবার? না না আমার কিছু হয়নি, বরং মানে কি বলবো? সাইকেল টারই ক্ষতি হয়ে গেছিলো জানতো? মানে এইটা শোনার পর তো আমার বান্ধবী টা যা রেগে গেছিল কিছু বলার নেই। আর আমার বাড়ির লোক তো মানে হেঁসে হেঁসে এক। হার মানে গলা ভরিয়ে দিচ্ছে ওরকম অবস্থা। মানে কি বলবো? তুমিও হয়তো কথাটা শুনে হাঁসবে? তাই নাকি? বুঝতে পেলাম। যাইহোক দেখো আরেকটা কথা বলার ছিল তোমাকে, হয়তো দেখো সাইকেলটা পেছনে যদি না তাকাতে সেদিন সেই কিন্তু তুমি মানে তোমার মনের ইচ্ছা তুমি ভাবতে পারছো পিছনে ধরে আছে তুমি কিন্তু চালিয়ে কিন্তু

তার মানে কি হয়? তার পুরো হাতটা না ভেঙে গেছিলো। মানে একদমই হাত পুরো ভেঙে গেছিল। তো সেটা দেখে নিয়ে আমার ভয় যেন আরোই মনে হচ্ছিলো যে, আমি আর কোনোদিনই সাইকেল চালাবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম। আরে এখনকার দিনের যদি কথা বলো, মায়েদেরই যদি কথা বলা হয়, যাকে দেখবে আহ মেয়েদেরই আমি কথা বলি আরকি, তা মেয়েরা কোনদিকেই কিন্তু পিছিয়ে নেই সাইকেল তো দূরের কথা বাদ দিলাম সাইকেলটা। বাইকটা বাইকটাও ছাড়লাম, এখন দেখো মেয়েরাও কিন্তু চার চাকা গাড়ি চালিয়ে নিয়ে যাচ্ছে। আমিতো দেখছি আমাদের এখন শহরেই তো দেখছি মানে মানে সবাই আরকি যদি বলতে যাই মেয়েরা শোক করে কেউ হয়তো চালায়

হ্যাঁ ঠিকই বলেছো কলকাতা তে তো দেখছি নাকি যে, মেয়েরাও এখন ট্যাক্সি চালাচ্ছে। কোলকাতাতে মানে সমস্তরি ট্যাক্সি গুলো বেশিরভাগ তোমার long distance route গুলোতে যেটা সেইগুলোতে কিন্তু মেয়েরাই কিন্তু এ করছে। এখন তো ওলা বলো, উবের বলো যে যা সমস্ত রকমই যে online এ আমরা গাড়ি book করছি যাওয়া আসার জন্য, আমাদের যেখানেই হোক particularly short distance বোলো বা long distance বলো সেখানেই দেখছি যে সব female driver. কেউ তো মানে এ নেই তো বেশিরভাগ female driver. থোড়ি বলছি আমি যে মেয়েরা কম আছে, মেয়েরা সত্যি আজকাল যা দিন চলে এসেছে মেয়েরা অনেক এগিয়ে গেছে। একদম একদম ঠিক বলেছো। তার কারণ দেখো মেয়েরা কোনো দিক থেকেই এখন পিছিয়ে নেই তাই জন্য না driving দিক থেকে বলো আর যেকোনো জিনিস। এখনও কিন্তু মেয়েরা মানে অনেকটাই এগিয়ে এসেছে আরকি। সবকিছু কিন্তু দেখো নিজের চিন্তা ভাবনার জন্যই কিন্তু সবাই এগিয়ে এসেছে। আর তোমার কথা যদি বলি, দেখো তোমার কোনো ব্যাপার নেই। দেখ যেহেতু তোমাদের বাড়িতে দেখো একটা সা মানে সাইকেল আরকি ব্যবহার করে না কেউ বাইক ব্যবহার করে না, তাই জন্য তুমি চালাটা শিখতে পারোনি আরকি। তোমার বাড়িতে যদি সাইকেল কিংবা বাইক কেউ ব্যবহার করতো তো অবশ্যই তুমি শিখে নিতে, এ আমার guarantee. তার কারণ আমার যে বাড়ির যদি কথা বলি, দেখো আমাকে কিন্তু চালা বাইক চালার কথা যদি বলো, কেউ কিন্তু শেখায় নি। আমাদের বাড়িতে যেহেতু আগে থেকেই মানে বাবার একটা মানে, ভালো না বাইকটা মানে minimum বুঝতেই তো পারছো আগেকার দিনকার বাইক আরকি কেমন হবে? ওটাই আরকি চালা first শিখেছিলাম বাবার বাইকে। এখন দেখো কোনো ব্যাপারই না আমি একটা বাইক নেবো সামনে মাসে। তাই জন্য অসুবিধাটা হচ্ছে হয়তো। তোমার ভাইয়ের বাইকটা যদি নেয় আরকি, তো তোমার ভাইয়ের বাইকটা যদি চালা শিখে যাও না scooter কিছুই মনে করবে না। না না আমাদের বাড়িতে সাইকেল আছে। বলবো না যে না নেই কিছু নাই সেটা না। সাইকেল আছে বাইক তোমার নেই, কারণ হচ্ছে আমার বাবার কিছু কারণের জন্য রাখেন নি বাড়িতে বাইক টাইক। তো সাইকেল টা আমার ভাইয়ের জন্য কেনা আমার বাবাও মাঝে মধ্যে use করেন সাইকেলটা। আর যেটা তুমি বললে যে, যেমন তোমাকে কেউ শিখিয়ে দেয়নি বাইক চালানো এইসব। আমার ভাইকেও কেউ বাইক চালানো বলো বা তুমি তোমার চার চাকা গাড়ি চালানো বলো কেউ শিখিয়ে দেয়নি ও নিজে থেকেই শিখেছে। মানে যারা ওর friend রা যাদের কাছে আছে, সমস্ত ওদের কাছ থেকে নিয়ে নিয়ে বলো বা যেমন করে হোক তো তো ওর একটা আগ্রহ ছিল যে না আমি কিছু শিখবো এ করবো তো দেখি যে খুব সুন্দর শিখে গেছে। ওর friend রা যখন আসে বা কিছু তখন দেখি যে ওর friend রা ওকে নিজেই গাড়িটা দিয়ে দেয় বলে যে, না তোরাই চা তুই চালা আমরা বসি। দেখি খুব সুন্দর ভাবে বাইক বলো তারপর গাড়ি বলো বেশ সুন্দর দিব্বি সুন্দর চালিয়ে নিয়ে যায়। তাই জন্যেই আরকি মানে ওর একটা ইচ্ছে যে যখন ও জানছে বাইক চালানো তো কেন না একটা কিনে নিই বাইক। তো আমি তাই ভাবছিলাম যে, ওকে একটা বাইকটা খুব সুন্দর একটা বাইক উম মানে বেছে নিয়ে gift করবো। একদম একদম ঠিক বলেছো। কোনো ব্যাপার নেই আরকি মানে যেহেতু বলছো যখন চার চাকা জানে তো মানে friend circle এর মধ্যে যদি বলা হয়, তো কলেজের friend এর মানে প্রত্যেকটা প্রত্যেকজনেরই আরকি কমবেশি বাইক আছে। তাই জন্য আমিও বলবো যে এখন দিয়ে দাও যেহেতু ওরও মনটা খারাপ করবে যে, যেহেতু অন্য friend যখন চালাবে আহ বা আরও friend যখন চালিয়ে নিয়ে যাবে তখন দেখে হয়তো মানে খারাপ লাগবে। কিংবা পুজোর time এ হয়তো ঘুরতে যাবে বাইকে। তখন হয়তো তাদের দেখবে যা নেই তখন ওর কিন্তু মনটা খারাপ হবে তাই জন্য আমারও মনে হয় এখনই কিনে দেওয়াটা সবথেকে ভালোই হবে আরকি। হ্যাঁ ঠিকই তো তুমি যেমন বলছো পুজোয় ঘুরতে যাওয়ার তো? এই ধরো সরস্বতী পুজো পেরোলো আমরা যখন ঘুরতে যাই, তো ওর কিছু friend রা আছে যারা বাইক নিয়ে নিয়ে ঘুরছিল। তো ওরও একটু মনটা খারাপ হয়েছিল। বলছিলো যে দেখ সমস্ত মানে আমাকে বলছিলো যে, দেখ দিদি সমস্ত আমার বন্ধুরা বাইক নিয়ে ঘুরছে। আমরাই একটা এরকম করে ঘুরছি হেঁটে হেঁটে। আমাদের কাছে থাকলেও একটা আমরাও ঘুরতে পারতাম। বললাম হ্যাঁ অবশ্যই ঠিক বলেছিস কিন্তু ছেড়ে দাও যার কাছে যা আছে থাকুক তোমার কাছেও একটা দিন আসবে তখন তোমার হবে। তো বললো হ্যাঁ ঠিকই বলেছিস আমিও কিনবো যখন তখন আমরাও ঘুরবো। তাহলে স্বাভাবিক তুমি যেটা বলছো একটু

আর কলেজে যেহেতু পড়ছে বয়সটাও অনেক হয়ে গেছে। বয়স হয়নি চালাবার সেটা না বয়স টাও হয়ে গেছে। এখন যদি না চালাতে পারে তো মনটা একটা মানে স্বাভাবিক খারাপ করবেই আরকি। দেখবে সব Friend রা এখন যদি বলো মেয়েরাও কিন্তু বেশিরভাগ দেখবে কলেজের মেয়েরা কিন্তু সবাই scooter নিয়ে যায় এখন মানে কলেজ আরকি। তো ছেলেরাও যে মেয়েরাই যদি scooter নিয়ে আসে তো ছেলেরাও কেন বাইক নিয়ে যেতে পারবে না বলো। তাহলে তো অবশ্যই মনটা খারাপ হবেই আরকি। সাইকেল টা তো school এ ব্যবহার করে, কলেজে তো কেউ ব্যবহার করে না। যে কলেজে সাইকেল নিয়ে যাবে এটাও একটা খারাপ বিষয় তাই জন্য মনটা খারাপ হবেই এটা সাধারণ ব্যাপার। হ্যাঁ তুমি যেটা বললে একদম কিন্তু মানে point এর কথা। কিন্তু আমার ভাই তো ধরো কলকাতায় পড়াশোনা করে। এবার ঐখানে এবার বাইক টাইক নিয়ে যাবে যদিও বা তো তোমার ঐখানে জায়গা নেই জানতো ওতো মেসে থাকে না, তো মেসের সেরকম অত জায়গা নেই বাইক রাখার বলো বা সাইকেল রাখার যদিও বা এখন থেকে ও নিয়ে যায় কোনো মানে অস মানে সুবিধা হবে না ওর ঐখানে তো এইখানেই থাকবে। তো সেই জন্যই ওর কি হয়েছে? তো ও বলছিলো যে, এবার তো ধরো গ্রাজুয়েশন টা হয়ে যাবার পর ও বাইরে চলে যাবে নিজের তো এম বি এ করার জন্য।

তো ও ওটাই নিয়ে বাবাকে বলছিলো যে, যদি আমি এখন কিনে নি? তাহলে আমি এখন থেকেই নিয়ে চলে যাবো। তো তাই জন্যেই আমি তোমাকে বলছিলাম যে, তুমি একটু খোঁজ খবর নাও দিয়ে কোথায় কেমন কি একটু ভালো পেলে তাহলে আমাকে address টা বলো তাহলে আমি বাবাকে আর ভাইকে নিয়ে গিয়ে, না ভাইকে নিয়ে যাবো না, আমি আর বাবা গিয়ে নিয়ে চলে আসবো। একদম একদম। একদম তোমার ভাই ভাইকে একটা surprise দেবে একটা যে, বলবে না যে বাইক কিনে নিয়ে এসেছি but কেন ও যখন আসবে বাড়ি আরকি মেস থেকে তখন ও মানে surprise টা দেবে খুব খুশি হবে আরকি। আমার মনে হয়।

তাহলে আমি কি? যত তাড়াতাড়ি পারবো সেরকম ব্যবস্থাটা করবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে কোনো problem নেই এ নিয়ে কোনো সমস্যা নেই। আমি আজকেই খোঁজ নিয়ে তোমাকে তুমি হোয়াটস্যাপ করে দেবে হোয়াটস্যাপে পাঠিয়ে দেব সবকিছু। ঠিকাছে? কিংবা গাড়ির দামও আমি গাড়ির সবকিছুই পাঠিয়ে দেব অসুবিধা নেই, ঠিকাছে? হ্যাঁ হ্যাঁ তুমি পাঠিয়ে দিও। আর রং থংগুলো কেমন কি থাকবে সেগুলোও একটু পাঠিয়ে দিও? আচ্ছা আচ্ছা আচ্ছা আমি photo গুলোও পাঠিয়ে দেব দেখে নিবা একটা choice করে নেবে। বেশ ঠিক আছে। রাখি তাহলে?

হ্যাঁ হ্যাঁ। যাও তুমি খেতে। এই অভিদা কেমন আছো? এই ভালো আছি। তুমি কেমন আছো? হম আমিও ভালো আছি। দিয়ে বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ সবাইয়ের চলে যাচ্ছে। তোমাদের? ও চলে যাচ্ছে এই ঠান্ডা গরম ঠান্ডা গরম করতে করতেই চলে যাচ্ছে। ওহ আর কি বলতে গেলাম হ্যাঁ weekend এ কি কি plan করেছো? Weekend এ আর বলোনা, weekend তো সকাল থেকে ধরো বাড়িতেই ছিলাম। মানে সকাল থেকে বলতে নটা থেকে দশ টা অব্দি বাড়িতেই ছিলাম, ঠিকাছে?

দিয়ে তো বন্ধু গুলো ডাকলো চ বেরিয়ে আসি মাঠ দিয়ে। দিয়ে ওদের সাথে গেলাম। ওহ তারপর? তারপর ওরা তো সেই কুল খেতে গেছে মাঠে বুঝলে? হ্যাঁ দিয়ে ওরা লঙ্কাগুঁড়ো, লবনগুঁড়ো, জিরেগুঁড়ো সব একটা মসলা হয় না? যে চাটমসলা বলে যেটা।

ওটা নিয়ে গেছে, দিয়ে আমাকে ডাকলো আমি গেলাম। দিয়ে কতদূর হাঁটালো ওরা প্রচুর দূর। সেই একটা জঙ্গল আছে আমাদের ওখানে গেলো ওরা। ওহ দিয়ে কুল পারলো দিয়ে খেলাম দিয়ে ওই জঙ্গল গুলোয় ঘুরছিলাম, বুঝলে? তারপর? তারপর আর কি? ওই জঙ্গলে জঙ্গলে বেরিয়ে প্রায় ধরো দুটো যখন বাজে তখন বাড়ি ফিরছিলাম। তো বাড়ি ফেরার সময় বুঝলি এইখানে চান করে নেয়, কারণ শ্যাম্পু সাবান নিয়ে গেছিল বুন্ধুগুলো। হ্যাঁ বললো নদীতে চান করবো ঠিকাছে? দিয়ে তো নদীতে জলতো নেই এখন। ওহ

হম সেটাই